এখানে একটি ডি_টি_ডি_সি কেয়ার দেখা যাচ্ছে যেখানে জ্যারক্স ও_টি_পি স্লিপ এবং মোবাইল আধারে রিচার্জ এগুলো এখানে করা হয়ে থাকে।

সৎসঙ্গে দোকানের সামনে একটি বাইসাইকেল দেখা যাচ্ছে।

এখানে নববধূ এবং নববরকে দেখা যাচ্ছে।

বিদ্যালয়ের পেছনে বড়ো বড়ো গাছ দিয়ে সন্নিহিত রয়েছে।

একটি স্কুলঘর দেখা যাচ্ছে যেটি বন জানালাগুলো সবগুলো বন্ধ অবস্থায় রয়েছে।

দোকানের নীচে একজন মানুষকে দেখা যাচ্ছে যিনি অন্যমনস্ক অবস্থায় আরেকজনের সাথে কথা বলতে দেখা যাচ্ছে।

যেটি ধলাই জেলার ডুমবুরে অবস্থিত।

গাড়িটি সাদা রঙের একটি গাড়ি দেখা যাচ্ছে ধাবার পেছনে অনেকগুলো সুপারি গাছ দেখা যাচ্ছে।

এবং রাস্তার অপোজিট বিপরীতে একটি ড্রেন দেখা যাচ্ছে রাস্তাটি খুবই পরিষ্কার রয়েছে।

এখানে একটি মোবাইল এসেসারির শপ দেখা যাচ্ছে।

এই ব্যানার এর নীচে দোকানটি বর্তমানে বন্ধ অবস্থায় আছে।

আকাশটা নীল আকাশ দেখা যাচ্ছে।

এবং লাইট এর আলো ভেতরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে।

হোটেল এর ভিতরে অনেকগুলো লোককে দেখা যাচ্ছে হোটেল টি একটি রাস্তার সঙ্গে অবস্থিত।